এ্যা জিনিস বন্ধু তেরা নাম দাদা কেমন আছো? আপনার নাম শুনেই তো আমি খুব ভালো লাগছে, দাদা ভাই। একদম দাদা ভাই কি যে বলবো, যে অবস্থা হয়েছিলো শুনে আপনার মাথা খারাপ হয়ে যাবে। বালবাল বেঁচে গেছি, মরে যেতাম। হ্যাঁ রে বাসায় ছিলাম। বাসায় থেকে নাগপুর যাওয়ার ছিলো। এবার কি হইতাছে, ছে আমাকে exam দিতে পরীক্ষা দিতে নাগপুর যাইতে হইতাছে। আর ঐখানে, এইবার তো হলো কি কি হাঠাৎ যেতে হতে। তাই ঐখানে যাবার জন্য train নিতে হইতাছে। train টা নিলাম ticket পেলাম না।

হঠাৎ ব্যবস্থা কইতাছি। কিন্তু ওই hotel টা আমাকে first floor এর দিকে যে room টা, খুব ভালো room টা ছিলো। একটা bed ছিলো, একটা TV ছিলো। bathroom আর tiles ছিলো, একটা খিড়কি ছিলো, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু ছিলো। না না না নোংরা ছিলো না, ভালো। খুব ভালো। কিন্তু ঐখানে আমি চারদিন-পাঁচদিন থাকার কথা ছিলো। তিনটে exam দেওয়ার পরে যখন hot exam দেওয়ার চেষ্টা করতাছি, ঐ time এ শরীর খুব খারাপ লাগতাছে। তাই আমি বললাম কি হইতাছি, একটু একটু জ্বর আইতাছে, ঠিক আছে? তাই আমি যখন জ্বর আইতাছে তাহলে আমি নিজের একটা কালপল কিনে খাইতাছি। খেয়ে দেয়ে যখন কালপল, কালপল six fifty এইতো কাজ করতাছি। আরে কথা টা শোনো, কিসের শরীরটা খারাপ হইতাছে আমার। এইবার এইবার ঐখান থেকে

আমি ভাবলাম, কি এমনি শরীর খারাপ হইতাছি? একটু ঘুরে আইতাছি, তারপরে সব ভালো হয়ে যাবে। হু এবার কি হলো, মুম্বাই গেলাম। ঐখানে আমার বন্ধু আসলো, ওদের সঙ্গে ভালো করে ক~ একটা শাহরুখ খান ছিলো।

শাহরুখ খান ঐ time এ টাকা ছিলো না? এই শাহরুখ খানের কাছে টাকা নেই। উহ তাই ও আমাকে auto করিয়ে নিয়ে আইতাছে, ওইখানে ওর roommate খাইতাছি। খেয়ে দেয়ে খাওয়া-দাওয়া করতে আবার next এ অন্যদিন অন্য বন্ধুর কাছে গিয়ে খুব মজা কইতাছি, মজা-তজা কজে, কিন্তু শরীরটা তো খারাপ ছিলো, জ্বর ছিলো। তাই ঔষধ খেয়ে মুম্বাই ঘুরতে-তুত্তে সবকিছু করেছি। এবার ঘুরেফিরে রাত্রিবেলা আবার জ্বর এসে গেছে। তাও কাবার পাও খাইতাছি। এটাতো মুম্বাই famous, কাবাব পাও না খেয়ে কি করে হবে? হু খুব ভালো লেগেছে। chicken কাবাব করেছিলো, রেশমি কাবাব করেছিলো। হু হু, এতো ভালো ছিলো কি শরীরও খারাপ হয়নি। বেট একদম ঠিক ছিলো। হু? এবার কথা তো শুনো। একরাতে ঠিক ছিলো মুম্বাইতে, রাত্রি বেলা আবার বন্ধুর কাছে গিয়েছি, খাওয়া-দাওয়া করে ঘুমিয়েছি। কত্তো জ্বর এসছে, এত্তো জ্বর এসছে। যে train এ পড়ার ছিলো কিন্তু চাদর ঢেকে আমি ঘুমিয়ে যাইতাছি। ঘুমিয়ে ঘুমিয়ে আগের দিন আমি train থেকে নেমে যেয়ে-টেয়ে গান দিয়ে যখন room এ আইতাছি, একদম শরীর একদম ঠান্ডা হয়ে যাইতাছে। তারপরে জ্বর আইতাছি, আমি বলছি না~তো doctor এর কাছে যেতেই হইতাছে। হু doctor কাছে গেলাম, doctor আমাকে medicine দিলো পাঁচ টাকার। বললো খাও, খাওয়া-দাওয়া খাও। আমি বলছি ঠিক আছে, কিন্তু medicine কাজ করছে না। তারপর আমি নিজের মা-বাবাকে বললাম ঠি~ ঠিক আছে, আমার শরীর খারাপ, ঐখান থেকে ললিটুপের বাড়ি চলে গেলাম, দুটা যখন checkup করালো আমার dengue আর malaria চলে আসলো।

dengue, ভাও

না না ঐ hotel room টা আমাকে মনে হয় fifty এর পিছনে যে room টা ছিলো ঐ নোংরা একটা ছিলো। আবার ঐখানে dengue-malaria, doctor বলছে একশ তিন point তোমার বোখার আছে। নাগপুরে, doctor রবি রাঞ্জন জা। doctor রবি রঞ্জন জা, MB~, MBPS, MD, M Phill, USA ও বলছে কি আমার কাছে admit হতে হবে, ICU তে। যত জ্বর অনেক আছে, একে admit করতে হবে, admit করে solution টা রাখতে হবে। আমি বলছি আমি নাগপুরে একা আছি, কি করে আমি admit হবো? হু, বলছে না admit না করলে কিচ্ছু হতে পারে আমি বলছি admit করতে গেলে extra কি নেবে? আমার মা-বাবা নেই, কেউ নেই। ও বলছে কালকে ছেড়ে দেবোনে, কালকে যদি ছেড়ে দিই তাহলে আমার exam এক্সাম আছে। তো আপনি আমায় কালকে admit নেন, আজকে আমাকে ঔষধ দিয়ে ছেড়ে দেন। ও বলছে না, ঔষধ কাজ করবে না। হুহ, তারপরে আমার একদম শরীর খুব খারাপ ছিলো। একশ তিন degree, মুখে কথা বলা যায়? আমাকে admit করে নিয়েছে, nurse এসে আমাকে

এবার nurse এসে আমার right hand, ডান হাতে canal বসায় না মানে ডান হাতে বসাবে। না হলে কেনো, কালকে আমার exam আছে, আপনি canal বসিয়ে দিলে আবার আমি দাম কি করে লিখবো? nurse নার্স হু, তারপর বা হাতে ওর canal বসিয়েছে। বসাবার পরে ও খোলো আবার এ পোট হলো, dengue, malaria দুটোই আছে কম আছে অনেক, fitness আছে, সবকিছু বলছে doctor । এবার doctor এসে বলছে, সে তোমাকে আরেক রাত্রি থাকতে হবে।

আমি একটাই কথা বললাম, আমি কালকে এগারোটায় আপনার hospital থেকে বেরিয়ে যাবো। আপনি আমাকে ছুটি দিবে তাও ভালো না ছুটি দিলেও আমি বেরিয়ে যাবো

হু, আমি বললাম ঠিক আছে, পাঁচ-সাত টাকা ঠিক আছে। যখন ছুটি হইতাছি, বলছে নয় হাজার ছয়শ টাকা দিতে হবে। বলে কিসের নয় হাজার ছয়শ? বলছে, দুই দিনের ICU charge । বললাম আমি, কালকে ভর্তি হয়েছি আজকে ছুটি হয়েছে তাইলে আপনি দুই দিনের ICU charge কি করে হলো? বলছে এটা hotel নয়, এখানে রাত্রি বারোটা থেকে রাত্রি বারোটা দফা করা যায়। এটাকি তোমার hotel আছে, যে বারোটা থেকে বারোটা দুপুর বেলা, নাকি দশটা থেকে দশটা? এটাতো অনেক অত্যাচার আছে, আমি এখান থেকে বেরিয়ে কলকাতার flight নিয়ে আমি চলে যাইতাছি। হ্যাঁ, আসতেই হবে তো। হ্যাঁ, না আসলে তো মা-বাবা কান্নাকাটি করছে, খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে। এখানে এসে flight এর charge সাড়ে নয় হাজার টাকা, নয় হাজার ছয়শ টাকা hospital লেগেছে, নয় হাজার পাঁচশ টাকা flight এর লেগেছে। এবা~ এসেই আমি নিজে doctor থেকে দেখিয়েছি। ও দেখে বলছে, না ঠিক আছে, হইছে তোমার। doctor সাহা, সাহা বাবু। doctor সোমেন্দ্র সাহা। ও ওষ~ ঔষুধ দিয়েছে, সবকিছু দিয়ে বলে পনরো দিন একদম bed rest নিয়ে নাও। এবার ব্যাপারটা এটাই হচ্ছে পনরো, একদম best rest এ যখন নিয়েছি। তারপরে মানুষ মানুষের মতন ভাব আসছে। এবার platelet যখন check করিয়েছি, platelet টা ভালো আছে। আজকে কিন্তু weakness আছে, তাই তো কাজে যেতে পারছি না দাদা ভাই, কি বলবো।

ঐ ওটাই কথা আছে। ওটা নেবার আগ ভাবছি, আপনি বলুন নেবো কি নেবো না? এইসব জিনিস over ওভার বলেছি।

আচ্ছা, আচ্ছা, আচ্ছা, তাইলে নিয়ে নেবো তো অসুবিধা নেই তো? হু হু হু

আচ্ছা, হু হু হু হু।

তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে আপনার কথা আমি শুনে নিয়েছি। এজন্য বলছিলাম কি আমি নেবো কি নেবো, এবার আবার clear হয়ে গেছি। কেউ নিতেই হবে। ঠিক আছে? Thank you, thank you দাদা ভাই। তাইলে আপনার কাজ কেউ~ কেমন চলছে, সবকিছু ভালো চলছে? একা~ এতো তাড়াতাড়ি কেনো কেনো রাখছেন? একটু, না না না একটু কথা বলি~ এটা কোনো~ না না না না একটু কথা বলি। দাদা এরকম করলে হবে? না না এ রকম করলে হবে দাদা ভাই? তাইলে আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ এবার দাদা, bye bye bye bye Hello? রুদ্র বাবু? Hello হ্যাঁ

ভালো আছি আপনি কেমন আছেন অনেকদিন পরে call করলেন এই আর বলবেন না ভালোই আছি সবাই আমাদের বাড়িতেও সবাই ভালো আছে কিন্তু জানেন তো শীতটা কিরকম পড়েছে এখন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 হ্যাঁ ঠিকই বলেছেন আর টে উম তাপমাত্রা যে যেভাবে উপর নিচে হচ্ছে মানে এইবারে যে এত শীত পড়বে কেও কখনো ভাবতেই পারেনি। তো সেই শীতের জন্যে

হ্যাঁ এবারে যে ঠান্ডাটা পড়েছে এবারে ঠান্ডাটা একটু আলাদারকম ভাবেই পড়েছে যে এত পরিমানে ঠান্ডাটা আপনি যেটা বললেন ঠান্ডাটা এত পরিমানে বেশি হয়ে গেছে এবারে যে বয়স্কদের ক্ষেত্রে খুবই problem হয়ে যাচ্ছে এখানে তো আপনারা এখন কোথায় রয়েছেন? আমরা এখন আহ আহ পূর্বমেদিনীপুর তমলুকে আছি আচ্ছা কবে এলেন?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 আচ্ছা আচ্ছা না আমাদের এখানে কলকাতাতেও ঠান্ডাটা কিন্তু ভালোই পড়েছে মেদিনীপুরের ঐদিকে একটু গাছ গাছড়া বেশি সেই কারণে ঠান্ডাটা একটু ওই দিকেও বেশি হয় সাধারণত অন্য সময় কলকাতা আহ তাপমাত্রা অনেকটাই কম থাকে মানে গরমটা একটু বেশি পাই আমরা ঠান্ডা আপনাদের ওখানকার থেকে কিন্তু এবারে যা দেখতে পাচ্ছি সব জায়গাতেই ঠান্ডাটা খুব ভালো পরিমানে পড়েছে

হ্যাঁ ঠিকই বলেছেন কারণ আমিও শুনেছি যে কোলকাতাতে অতটা ঠান্ডা থাকে না শীতকালে হয়তো ওটা শহর বলে অত বেশি যানবাহন চলাচল করে তার ফলে হয়তো তাপমাত্রাটা অতটা কমে না কিন্তু আমাদের এদিকে গাছপালা জঙ্গল এগুলো একটু বেশি আছে সেই কারণে তাপমাত্রাটা আরেকটু বেশিই পরে যাই তো তবুও শী আহ এইযে শীতকালের একটা মজাও আছে কষ্ট যেমন আছে তেমন মজাও আছে বলতে পারেন ঠিকই বলেছেন আমাদের এখানেও তো সেরকম এই ধরুননা যখন গরমকাল থাকে গ্রীষ্মকালটা থাকে কত পরিমানে হচ্ছে তাপমাত্রাটা বেড়ে থাকে এবারে কিন্তু গরমটাও খুব ভালো পরিমানে পড়েছিল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 হ্যাঁ গরমটাও পড়েছিল সেটা ঠিক বলেছেন আপনি গরমটা যেমন ছিল শীতটাও সেরকম জাকিয়ে পড়েছে আবার কিন্তু এটাও ভুললে চলবে না বর্ষাকালটাও কিন্তু খুব বেশি পরিমান ছিল বর্ষাকালটা বর্ষাকালে কিছু কিছু জায়গায় প্রচুর পরিমানে বর্ষা হয়েছে

হ্যাঁ সেটা বলতে পারেন তবে শীতটা উপভোগ করার মতোই আমার তো শীতকাল এই জন্য ভালো লাগে কি শীতকালে খেঁজুর গুড় পাওয়া যায় শীতকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরণের মেলা হয় সেই মেলা ঘোড়ার মজাই আলাদা তা বটে হ্যাঁ আপনার তো একটুখানি এরকম অভ্যাসও রয়েছে বিভিন্ন মেলাগুলো ঘুরতে আপনার আবার দেখেছি খুবই পরিমানে ভালো লাগে ঠিক ঠিক ঠিক কথাই বলেছেন আপনি তবে আরও একটা জিনিসও কিন্তু রয়েছে শীতকালেতে আপনার এইযে ধরুন অন্যান্য সময়তে গ্রীষ্মকালে বলুন বা বর্ষাকালে বলুন অনেক সময় আমাদের একটু ইচ্ছে হয় একটু অন্য ধরণের জামা কাপড় পড়ি অন্য ধরণের একটুখানি আমরা উম সেজে একটুখানি বেরোয় যেটা কখনোই সম্ভব হয়ে ওঠে না

আবার বর্ষাকালের ক্ষেত্রে গেলে অর্ধেক সময় তো ছাতা আর raincoat আর কোনো কাপড়ই শোকাতে চাই না তো কত বড়ো problem বলুন তো কিন্তু শীতকালে যেরকম খাবারের অনেক ধরণের ইয়ে ঘটে থাকে আবির্ভাব ঘটে থাকে বিভিন্ন ধরণের খাবারের যেরকম আপনি বললেন গুড় আর তারপরে সবজিও কিন্তু খুব ভালো পরিমানে ওঠে এই সময়তে হ্যাঁ হ্যাঁ তো সেরকম কিন্তু আমাদের সাজগোজটাও আমরা খুব ভালো করে maintain করতে পারি শীতকালে তাই না? হ্যাঁ সেটা ঠিক বলেছেন কিন্তু আমি বলছি আপনাকে এবারে আমার সাথে কি হয়েছে আমি তো বেশিরভাগ সময় গুজরাটেই থাকি প্রায় কয়েক বছর পরে প্রায় বলতে পারেন

তখন সেখানে শীতকালেও এরকমই হয় যে আমরা আহ হয়তো এক দুটোই sweater use করেছি গরমজামা use করেছি কারণ ওখানে শীতটা ওরকম থাকে না যে আমাদেরকে আহ একটা দুটো একসাথে আহ গরমজামা use করতে উম করতে হচ্ছে কিন্তু এই পশ্চিমবঙ্গে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

হয়ে যাবে শীতটা কেটে যাবে কিন্তু এখানে এসে এই শীতকালে যে ঠান্ডাটা যেভাবে জাঁকিয়ে পড়লো তাতে তো আমি যেগুলো এনেছিলাম তাতে তো কোনো মতেই শীতটা কাটছে না তাই আমাকে এবার আবার নতুন গরমের জামা কিনতে হলো কয়েকটা না সেটা অবশ্য আপনি একদমই ঠিক কথা বলেছেন এইযে শীতকালের সময়টাতে প্রত্যেকবারে কি হয় শীতটা একটুখানি আমাদের সাথে ছলনা করে যায় বা আপনার একটু খেলা দেখিয়ে দিয়ে যায় একদিন হয়তো পড়লো বা দুদিন হয়তো পরলো আর ওই থাকে সমস্ত জায়গাতেই একবার দুদিন আপনার শীতটা ওরকম ভাবে পরে কিন্তু তারপরে কি হয় তারপরেই দেখা যায় যে গরমটা শুরু হয়ে গেছে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 আহ দিকে যদি ধরা যায় তো সেখানে আপনার যে ঠান্ডাটা সেখানে সাধারণত ওরকম ভাবে গুজরাটে পড়ে না অতটা পরিমাণ ঠান্ডা কিন্তু এ বছর যে ধরনের ইয়ে হয়ে মানে অবস্থাটা তৈরি হয়েছে আমি তো একটুখানি খবর-টবর দেখি সাধারণত গুজরাটেও কিন্তু এবছর বৃষ্টিটা খুবই বেশি পরিমাণে হয়েছে আর গুজরাট তো বরাবর গরম থাকেই শুষ্ক weather অনেক তো সেই হিসাবে আপনার কিন্তু এখানেও তাই ঠান্ডাটা এবারেও ভালো পড়েছে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 আরো একটুখানি গিয়েছিল যে আগে কিন্তু ঠান্ডাটা শুরু হওয়ার সময়তে বৃষ্টি হয়ে গেছে একটুখানি তার কারনে ঠান্ডার এবারে শুষ্কতাটা খুব দেরিতে এসেছে

ঠিকই বলেছেন আপনি তবে যাই বলুন শীত নিয়ে এত আমরা আহ কষ্টের কথা বললাম কিন্তু আহ এই যে আপনি বললেন যে এই শীতকালের সব্জি সবজিগুলো এত ভালো ভালো সবজি বাজারে আসে আমি যখন বাজারে যাই তখন আমি ঐ সবজি গুলোকে দেখে আমি আর আটকাতে পারি না, আমার মনে হয় যে সবকিছু কিনে ফেলি শীতকালের সবজি সবকটাই আমার খেতে ভালো লাগে আর বাজারে গিয়ে দেখতেও ভালো লাগে ওই যে সব তাজা তাজা সব সবজিগুলো সাজানো থাকে বাজারে সেগুলো দেখতে খুবই ভালো লাগে তা আপনি কি বলেন? না আমারও তো সেই একই জিনিসই থাকে এই দেখুন না যখন এই পাড়ার মধ্যে দিয়ে একটুখানি হয়তো সন্ধ্যাবেলার দিকে এলাম তখনই দেখতে পায় একটা ঠেলার ওপরে অত পরিমাণে ফুলকপি নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে বেশ বেশি সংখ্যায় ফুলকপি বাঁধাকপি প্রচুর পরিমাণে নিয়ে ওরা দাঁড়িয়ে থাকে আর এই ফুলকপি জিনিসটা আমার আবার খেতে প্রচন্ড পরিমাণে ভালো লাগে তো যখন ওই দেখি ফুলকপি গুলো রয়েছে আর দামও তো অনেক পরিমাণে সস্তা হয়ে যায় আপনি খাবারের কথা বললেন যেকোনো সময়ে আপনি দেখুন না গরমকালে কটা খাবার আপনি পান যদিওবা এখন সমস্ত সবজিগুলো প্রায় বারো মাসই পাওয়া যায় কিন্তু শীতকালের সময় যে আপনার সবজিগুলো হয় ধরে নিন ফুলকপি ধরুন গাজর ধরুন ক্যাপসিকাম ধরে নিন তারপরে আপনার যতগুলো রয়েছে বিট আহ উম কড়াইশুঁটি এইগুলোর তো তুলনা হয় না এইগুলো একেকটা এমন ধরনের সবজি আপনি যেকোনো ধরনের খাবারে দিয়ে দিন তার স্বাদটাই একটা আলাদা মাত্রায় নিয়ে চলে আসে আরো একটা তো

হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন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 এই যে শীতকালে এখানে যে ওলকপি পাওয়া যায় ওলকপিটা আমার খুব খেতে ভালো লাগে কিন্তু যেহেতু আমি গুজরাটে থাকি এই বছর হল যে মানে কয়েক বছর পর আমি বলছি প্রায় আঁট ন বছর পরে আমি গিয়ে ফুলকপি ওলকপি খেলাম এখানে কারণ ওলকপি গুজরাটে পাওয়া যায় না তো এই বছর আমি সে ওলকপি খেয়ে আমার সেই পুরনো স্মৃতি আবার ফিরে এলো হ্যাঁ বলুন আপনি হ্যাঁ, সেই ওই একই ব্যাপার এমনিতেও তো অনেক ধরনের সবজি থাকে আমি গেছিলাম বহু বছর আগে আমি গুজরাটে গেছিলাম ওখানকার অনেক সবজি দেখেছি যে সবজিগুলো আপনার এখানে পাওয়া যায় না আর এখানকারও অনেক সবজি রয়েছে যেগুলো কিন্তু আপনার গুজরাটে পাওয়া যায় না তো সেই ধরনের যে সবজিগুলো থাকে মানে অন্য জায়গায় প্রবাসী হয়ে গেলে যে জিনিসটা হয়ে থাকে যে সব খাবারটা সব সময় পাওয়া যায় না যাক পশ্চিমবঙ্গে অনেক দিন পরে এলেন অনেক ধরনের আপনি ঠান্ডার সময়ের খাবারগুলো পেলেন সেগুলোর একটা আলাদা মজা আর আপনি তো থাকেন একদম একটা

এমন জায়গায় পূর্ব মেদিনীপুর যেখানে সবথেকে ভালো পাওয়া যায় হচ্ছে চপ তেলেভাজার জায়গা আপনার ওই জায়গা তো আপনাদের তেলে বাজার এখন কি রকম এসছে ফুলকপি দিয়ে সিঙ্গারা তৈরী হচ্ছে আপনাদের ওখানে?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 এখানে মোচার চপ ফুলকপির চপ এই শীতকালে যেমন ফুলকপির চপ পাওয়া যায় সেগুলো খেতে খুবই ভালো লাগে শীতকালে সন্ধ্যেবেলায় ঠান্ডাতে বসে আপনি চায়ের সাথে চপ খাবেন

হম হম হম ঠিক ঠিক না আমাদের এখানে আর কোথায় হয়ে থাকে তবে হ্যাঁ আমাদের এখানকার একটা খাওয়ার আপনাকে এখুনি বলবো আপনার কিন্তু শুনেই খুব লোভ লেগে যাবে সেটা হচ্ছে কলকাতার কচুরি সাধারণত সারা বছরই কচুরিটা যেটা পাওয়া যায় এখানে যেটা লুচির মত হয় আপনাদের ওখানে গুজরাটের দিকে কিন্তু কচুরি মানে সেটা অন্য একটা শক্ত গোল মত যেটা পাওয়া যায় সেটাকে কচুরি বলে যাকে আমরা এখানে খাসটা কচুরি বলে থাকি হম তো এখানে যে কচুরি পাওয়া যায় এই সময়টাতেই ওঠে কড়াইশুঁটির কচুরি এটা ঠিক লুচির মত হয় রাধা বল্লবীর থেকে size এ একটুখানি ছোট তো তার ভেতরে আপনার কড়াইশুঁটির একটা আহ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

তবে এই শীতকালে আরেকটা জিনিস খুব মজাদার পাওয়া যায় যেটা আমার খুব ভাল লাগে খেজুর গুড় খেজুর গুড় কিন্তু গুজরাটেও পাওয়া যায় না তো এই জন্য এই এই শীতে এইবার আমি এসে খেজুর গুড়টা খেলাম যেটা ওই শীতকালের যে আহ তরল খেজুর গুড়টা হয় যেটাকে ঝোলা গুড় বলে সেই জিনিসটা কিন্তু এই অনেক বছর পরে আমি এসে খেলাম আচ্ছা যাক একটা ভালো জিনিস আহ পেলেন আর কি এইটাতো সাধারণত সব সময় আপনার এই খেজুর গুড়টা পাওয়া যায় না সঠিক কথা আমাদেরও আমারও ঘরেতে লোকেরা আহ পরিবারের সবাই এই খেজুর গুড়টা খেতে খুবই পছন্দ করে তবে আপনার যেরকম বললেন যে ময়দা বা আপনার এ ধরনের পরোটা বা ময়দা যাত জিনিসগুলো আপনি খেতে পছন্দ করেন না

কিন্তু তাও জানিনা কেন আমার ঠিক আহ খেয়ে সেই স্বাদটা সেই তৃপ্তিটা পায়না যেটা হয়তো এমনিটাই আমি পেয়ে থাকি হ্যাঁ কি বলছেন আপনি আরে নলেন গুড়ের রসগোল্লা নলেন গুড়ের পায়েস তো সবাই সারা বছর অপেক্ষা করে থাকে এই শীতকালে খাবে বলে আপনি বলছেন আপনার হ্যাঁ সেটার অপেক্ষায় সেটার অপেক্ষা আমি করি না

যে স্বাদ বলুন সেটা সবার আলাদা আলাদা থাকে সেজন্য কাউকে কিছু ওরম না বলাই ভালো তবে খাওয়া দাওয়া ছাড়া এই যে আমি আরেকটা কথা বলেছিলাম এই যে মেলাতে ঘোড়া মেলাতে ঘোড়া জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে আমার তো এই দেখুন না এই এই শীতকালেই তো প্রায় আহ তোমলোকে তিনটে মেলা হয়ে গেল পরপর ডিসেম্বর থেকে জানুয়ারি এর মধ্যে already তিনটে মেলা হয়ে গেছে আরো কত মেলা আসছে শীতের মধ্যে আমি অপেক্ষা করে আছি আপনার ঘুরতে ভালো লাগে? হ্যাঁ ঘুরতে তো কার না ভাল লাগে তবে ঘোরার জন্য সেরকম সংগীটাও দরকার থাকে যে হ্যাঁ কোনখানে ঘুরতে গিয়ে আহ কি ধরনের এ হতে পারে এই কদিন আগেই আমরা তো গেলাম আমার এই college এ যখন পড়তাম college পড়ার সময় বেশ ভালো কিছু আমার বন্ধুরা ছিল তো বিগত চাকরি সূত্রে সবাই বাইরে বাইরে থাকার জন্য দীর্ঘ ষোল বছর কারো সাথে দেখা সাক্ষাৎ হয়নি মানে আমার হয়নি তো হঠাৎ করে ওরা বলল যে আহ চল ভাই আমরা সবাই মিলে গিয়ে ওই তো ঠান্ডা আছে গিয়ে একটু ঘুরে আসি তো এবার কথা হলো কোথায় ঘুরতে যাব কি ব্যাপার সবাই মিলে আমরা চিন্তায় পড়ে গেলাম হ্যাঁ হ্যাঁ কোথায় যাওয়া যায় কারণ আমাদের কাছে যেহেতু সবাই চাকরি করে এবার কেউ কোন না কোন কাজের সাথে জড়ি~জড়িত তো কোথাওই একদিনের বেশি যাওয়াটা একটুখানি মুশকিলের ব্যাপার হয়ে যায় তো যাই হোক সব মিলে একটু আলোচনা করে দেখা হল কাছে পিঠে ঝাড়গ্রাম এই জায়গাটা খুবই সুন্দর তবে জায়গাটায় গ্রীষ্মকালের দিকে যাওয়া বা অন্য সময় গেলে খুবই অসুবিধা কারণ সেখানে যোগাযোগ ব্যবস্থাটা খুব একটা উন্নত নয় নিজেদের গাড়ি থাকলে তবেই সেখানে গিয়ে ভালো করে সব জায়গা ঘুরতে পারা যায় তা না হলে খুবই অসুবিধার ব্যাপার তো আমরাও এখান থেকে নিজেদের গাড়ি করে এই ঝাড়গ্রামে গেলাম গিয়ে সব বন্ধুরা মিলে সেখানে ঘুরে এলাম এটুকুই ঘোরা আর মেলার ক্ষেত্রে আপনি যেটা বললেন এইতো সমস্ত জায়গায় আপনার তো পৌষ মেলা শুরু হবে এক্ষুনি যাবেন তো দেখতে নাকি? আহ উম ওটা আপনি একটু ভুল বললেন ওটা হ্যাঁ পৌষ মেলা মানে পৌষ সংক্রান্তির মেলা হয় যেটা এটা তমলুকি ওটা কে বারুনির মেলা বলে হ্যাঁ ওটা ওই আহ সংক্রান্তির দিন থেকে শুরু হয় আর ওটা চলে প্রায় তিন চার দিন থাকে মেলাটা গঙ্গা গঙ্গা ঘাটের ওখানে মেলাটা হয়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

আহ জিনিসটা মানে সেটা অনুভব করার জন্য তারা সবাই পাহাড়ি জায়গায় ঘুরতে যায় অনেকেই প্রায় ঘুরে এলো আমার চেনা জানার মধ্যে আপনিঝ যাচ্ছেন নাকি কোথাও কোন পাহাড়ি জায়গায়? না না সেরকম এখন কোন পরিকল্পনা কিছু নেই কোন জায়গায় যাওয়ার মতো ইচ্ছা তো রয়েছে যাওয়ার কিন্তু ইচ্ছে থাকলে আর কি উপায় হয় এত পরিমানে কাজ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 কিন্তু এই ইচ্ছে থাকলে উপায় হয় না আর যখন উপায় থাকে তখন হয়তো ইচ্ছা হয় না এরকমের ব্যাপার তো সব জায়গাতে হয়ে দাঁড়ায়

আর আপনাদের ওদিকে তমলুকে আপনাদের ওখানে তমলুকে তো বোধ হয় কদিন পরে বোধ হয় ভীম মেলাও শুরু হবে এটা তো আমি এখানে দেখছিলাম সেদিনকার ফেসবুকে না কি সে একটা এসেছিল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 এরকম মেলা লেগেই থাকে ছোটখাটো অনেক কিছু মেলা চলতে থাকে কখনো আসুন এখানে ঘুরে যান তাহলে বুঝতে পারবেন আপনারও ভালো লাগবে কারণ এই শীতকালটাই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

সেই জিনিসটা কিন্তু শীতকালে থাকে না তা ঠিক কথাই তবে আর একটা জিনিস তো নিয়ে আমরা আলোচনা করা মানে আলোচনাটা করলামই না আমরা ঠিক সেটা হল শীতের খাওয়া নিয়ে আলোচনা করা হলো আমাদের শীতের পোশাক আশাক নিয়ে আলোচনা করা হলো কিন্তু সেটা আর একটা জিনিস ভুলে গেলে হবে ঘোরা ছাড়াও শীত কালে যে আপনার যে গাছ রয়েছে যে ফুলের থাকে সেটা তো আপনি কি করে ভুলতে পারেন গাছ লাগান না আপনাদের তো ঘরে খুব বড় বাগান ছিল এখনো আছে কি? হ্যাঁ আমার বাবা-মা তো গাছ লাগাতেই থাকে বাবার বিভিন্ন ধরনের গাছের খুব শখ কিন্তু ফুল গাছের অত লাগানোর শখ নেই তো আহ হ্যাঁ তবে এখানে সব বাড়িতে কিন্তু তাঁরা বাগানে সব ওই যে শীতকালের যে ফুলগুলো বলেন সেই ফুলগুলো সব বাগানেই আপনি দেখতে পাবেন